এবং সাইড এ কিছু বিল্ডিং দেখা যাচ্ছে এবং তার সা ডান সাইড এ অনেকগুলো গাছ রয়েছে।

আমাদের সামনে যে ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিটা রাস্তার পাশে কোন বাজারের দৃশ্য সে বাজারে অনেকজন বিক্রেতা এবং ক্রেতা রয়েছে।